এটিও কোন অনুষ্ঠানের আ প ঢোকার একটি অ গেট তৈরি করা হয়েছে সেটাও অসংখ্য সুন্দর ফুল দিয়ে তৈরি করা হয়েছে ফুলের রং কম্বিনেশন -টা রাখা হয়েছে। পিংক এবং হোয়াইট -এর যেটা সত্যিই সৌন্দর্যটা আরো বেশি ফুটিয়ে তুলেছে।

এটি আ ছোট জলাশয় কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে এবং জলাশয় টি আ পানা কচুরি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে যা আ জলাশয়টি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এবং আ জলাশয়টির পাশে কালারফুল পাথর দিয়ে উম একটি পাহাড়ের ম--

লাইব্রেরি এখানে বিভিন্ন ধরনের বই আ সারি সারি ভাবে সাজানো রয়েছে। ভাগ ভাগ করে আ বিভিন্ন ধরনের বই রয়েছে বাংলা ইংলিশ আ গল্পের বই ভূতের গল্পের বই ডিস্ক - এ--